এবং টেস্ট এর ব্যাকগ্রাউন্ড টি খুব সুন্দর ভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে এবং টেস্ট এর নিচে একটি স্ট্যান্ড একটি ক্যামেরা লাগানো রয়েছে।

এবং এখানে একটি ছেলে জিম করছে এবং একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং জিম এর ভিতরে লেখা রয়েছে ড্রিম বিগ ।

যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়ে এবং বেশ কিছু বড়ো মেয়ে ছেলে দাঁড়িয়ে ব্যাম করছে এবং ব্যাম ক্লাব এর ভিতরে সিলিং এ বেশ কিছু লাইট লাগানো রয়েছে-এ।